আমরা এখানে একটা হাইওয়ে দেখতে পাচ্ছি। হাইওয়ে -এর ওপরে বাইক দাঁড়ানো রয়েছে তিনটে বাইক রয়েছে।

এখানে অনেকগুলো একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছি অনেক রকমের হেডফোন দেখতে পাচ্ছি নানা রকমের জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটা স্কুল -এর করিডোর দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো স্টুডেন্ট হাতের কাজ করছে ওয়ার্ক এডুকেশন করছে। সামনে একটা ম্যাম বা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সেটা। পাশে অনেকগুলো লোক ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওখানেও হয়তো কোন কাজ হচ্ছে।

বাইরে একটি স্টিল -এর গেট -ও দেখতে পাচ্ছি বাইরে পুরনো খাট আলমারি। এযে আলমারিতে তালা লাগানো আছে এইসব আমরা দেখতে পাচ্ছি।

এখানে দুটো দুটো বাচ্চা নাচ করছে একটা বাচ্চা এমনি দাঁড়িয়ে আছে।

উম সেলুনটা দেখে ভালোই মনে হচ্ছে। অনেক দরজা আছে একটা ছেলে দাঁড়িয়ে আছে।

এই সার্ভিস সেন্টার -টার উপরে অনেকগুলো গাড়ি দাঁড়ানো দাঁড় করানো আছে। নিচে অনেকগুলো গাড়ি আছে তার পাশে অনেকগুলো দুটো তিনটে বাড়ি আছে।

আমরা এখানে অনেকগুলো বই দেখতে পাচ্ছি। এটাকে বই কারখানাও বলা যায়। এখানে প্রচুর-র মানুষ এসছে। এই বই কারখানাটা অনেকটাই বড়।

র এখানে রং করা বাকি আছে জানলা দরজা লাগানো বাকি আছে এটি করতে প্রায় আমাদের অনেকটা দিন-ই টাইম লাগবে।

বাড়ি একটা বাড়িতে রং করা আছে আর একটা বাড়িতে রং করা নেই যার সামনে অনেকটাই জায়গা আছে অনেক রকমের গাছ আছে ।